যেটা খুব সুন্দর ভাবে সাজানো রয়েছে।

এবং চার্চ - টি খুব সুন্দর ।

এবং দুটো টিউব লাইট ধরছে ।

আমি এখানে একটা গামলার মধ্যে রাখা অনেক মাছ দেখতে পাচ্ছি।

টো একটা দোকানঘর দেখতে পাচ্ছি আর বাচ্ছারা খেলছে সেটা দেখতে পাচ্ছি ।

বাইক -টার নম্বর এ.টি. জিরো থ্রী সি.এইচ ওয়ান ফাইভ ডাবল ফোর ।

এবং ঠিক মাঝখানে মাঠটায় একটা সাইকেল দাঁড় করানো রয়েছে। সাইকেলটার আগে একটা চটের ব্যাগ আছে ।

ঠিক তার মাঝখানে অমল একুশো দেখতে পাচ্ছি ।

বিল্ডিংটার নিচে একটা লাইট জ্বলছে এবং ওপরে লাইট জ্বলছে মাঝখান থেকে তিনটে নীল রঙের পাইপো উঠেছে দেখতে পাচ্ছি।

এবং একটা মেয়ে তার বাচ্ছাকে কোলে এবং হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে।